জাভাতে টাইপ কনভারশন টাইপ কনভার্সন এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব এক ডেটা টাইপ থেকে অন্যতে কিভাবে রূপান্তর করে
কনভার্সন গুলি হল ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট কনভার্সন এবং স্ট্রিং সংখ্যায় কিভাবে রূপান্তর করে
এখানে আমরা উবুন্টু 1110 জেডিকে 16 এবং এবং এক্লিপসে 37 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভাতে ডেটা টাইপ সম্পর্কে জানতে হবে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
টাইম কনভার্সনের অর্থ এক ডেটা টাইপ থেকে অন্যতে রূপান্তর করা
এখন দেখি যে এটি কিভাবে করে
এখন এক্লিপসে এ যাই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
আমরা টাইপকনভারশন নামক ক্লাস তৈরি করে এতে মেন মেথড যুক্ত করেছি
এখন এখানে কয়েকটি ভ্যারিয়েবল তৈরি করি
ইন্ট a ইকুয়াল টু 5 ফ্লোট b b ইকুয়াল টু a আমি a নামে একটি ইন্টিজার ভ্যারিয়েবল এবং b নামে একটি ফ্লোট ভ্যারিয়েবল তৈরী করেছি
আমি ফ্লোট ভ্যারিয়েবলে ইন্টিজার ভ্যালু সংরক্ষণ করছি
এখন ফ্লোট ভ্যারিয়েবলে কি রয়েছে তা দেখি
সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন ফাইলটি সংরক্ষণ করুন এবং রান করুন
আমরা দেখতে পারি যে ইন্টিজার 5 ফ্লোট 50 তে বদলে গেছে
এই ধরনের কনভার্সনকে ইমপ্লিসিট ইমপ্লিসিট কনভার্সন বলা হয়
নামের সাথে সাথে ভ্যালু স্বয়ংক্রিয়ভাবে ডেটা টাইপের অনুসারে পরিবর্তিত হয়
এখন একই মেথড ব্যবহার করে ফ্লোট কে ইন্ট এ বদলাই
5 মুছে ফেলুন ফ্লোট b ইকুয়াল টু 25ফ এবং a কে b এর বদলে b কে a তে সংরক্ষণ করুন এবং a এর মান প্রিন্ট করুন
ফাইলটি সংরক্ষণ করুন
আমরা দেখি যে এখানে একটি এরর রয়েছে
এটি বলে টাইপ mismatch ক্যানট কনভার্ট ফ্রম ফ্লোট টো ইন্ট
এর অর্থ ইমপ্লিসিট কনভার্সন শুধুমাত্র ইন্ট থেকে ফ্লোট এ করা সম্ভব কিন্তু বিপরীতক্রমে নয়
ফ্লোট কে ইন্ট এ বদলাতে এক্সপ্লিসিট কনভার্সন ব্যবহৃত হয়
এটি কিভাবে করে এখন এটি দেখি
আমরা এটি ভ্যারিয়েবলের পূর্বে প্রথম বন্ধনীতে ইন্ট ব্যবহার করে করি
এই স্টেটমেন্ট বলে যে b ভ্যারিয়েবলের ডেটা ইন্ট ডেটা টাইপে রুপান্তরিত হয়েছে এবং a তে সংরক্ষিত হয়েছে
এখন ফাইলটি সংরক্ষণ করুন এবং রান করুন
আমরা দেখতে পারি যে ফ্লোট ভ্যালু ইন্ট এ রুপান্তরিত হয়েছে
কিন্তু ডেটা টাইপের অনুসারে ডেটা সেইমত পরিবর্তন করা হয়েছে
এক্সপ্লিসিট কনভার্সন ইন্ট কে ফ্লোট এ ডেটা রূপান্তর করতেও ব্যবহৃত হয়
পূর্ববর্তী উদাহরণ চেষ্টা করি
ইন্ট a 5 ফ্লোট বি b a systemoutপ্রিন্টলন ইন্টিজারকে ফ্লোটে রূপান্তরিত করতে এক্সপ্লিসিট কনভার্সন ব্যবহার করছি
ফাইলটি সংরক্ষণ করুন এবং এটি রান করুন
আমরা দেখি যে ইন্ট ভ্যালু ফ্লোট ভ্যালুতে রুপান্তরিত হয়েছে
এখন দেখি যে যখন ক্যারাক্টের কে ইন্টিজার এ রূপান্তরিত করি তখন কি ঘটে
ইন্ট আ চার c ইকুয়াল টু উদ্ধৃতি চিনহে m a ইকুয়াল টু c সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন আমরা ক্যারেক্টার m কে ইন্টিজারে রুপান্তরিত করছি এবং মান প্রিন্ট করছি
এটি সংরক্ষণ করুন এবং রান করুন
আউটপুট হল 109 যা m এর আস্কী ভ্যালু
চার ইন্ট এ রুপান্তরিত হলে আস্কী ভ্যালু সংরক্ষিত হয়
এটি একটি সংখ্যা দ্বারা চেষ্টা করি
চার c 5 এটি সংরক্ষণ করুন এবং রান করুন
আউটপুট হল 53 যা ক্যারেক্টার 5 এর আস্কী ভ্যালু
এটি 5 নয়
সংখ্যাটি পেতে স্ট্রিং ব্যবহার করে তা ইন্টিজারে রূপান্তর করতে হবে
এখন দেখি যে এটি কিভাবে করি
মেন ফাংশন মুছে ফেলুন
লিখুন স্ট্রিং শেইট ইকুয়াল টু ডাবল উদ্ধৃতিতে 6
ইন্ট h ইকুয়াল টু এক্সপ্লিসিট কনভার্সন ইন্ট ওএফ শেইট এবং সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন h এখন ফাইলটি সংরক্ষণ করুন
মান 6 এর সাথে স্ট্রিং ভ্যারিয়েবল তৈরী করে তা ইন্টিজারে রূপান্তর করার চেষ্টা করছি কিন্তু আমরা দেখি যে সেখানে একটি এরর রয়েছে
এটি বলে যে ক্যানট কাস্ট ফ্রম স্ট্রিং টো ইন্ট
স্ট্রিং রূপান্তর করতে ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট কনভার্সন ব্যবহার করতে পারি না
এটি অন্য মেথড দ্বারা অবশ্যই করতে হবে
এখন সেগুলি ব্যবহার করি
ইন্ট শেইট মুছে ফেলুন এবং লিখুন ইন্টিজার ডট পারসেইন্ট শেইট
ফাইলটি সংরক্ষণ করুন এবং রান করুন
আমরা দেখি যে ভ্যালু সফলভাবে একটি ইন্টিজারে রূপান্তরিত করা হয়েছে
এটি করতে ইন্টিজার মডিউলের পারসেইন্ট মেথড ব্যবহার করি
এখন দেখি কি হয় যদি সেখানে 6543 এর মত একাধিক সংখ্যা থাকে
ফাইলটি সংরক্ষণ করুন এবং এটি রান করুন
আমরা দেখি যে স্ট্রিং এ সংগ্রহিত সংখ্যা আবার সফলভাবে ইন্টিজারে রূপান্তরিত হয়েছে
এখন দেখি কি হয় যদি স্ট্রিং একটি ফ্লোটিং পয়েন্ট নম্বর হয়
6543 কে 6543 তে বদলান
সুতরাং স্ট্রিং এ ফ্লোটিং পয়েন্ট নম্বর রয়েছে এবং আমরা এটি ইন্টিজারে রুপান্তরিত করছি
ফাইলটি সংরক্ষণ করুন এবং এটি রান করুন
সেখানে এরর রয়েছে এর কারণ হল আমরা স্ট্রিং ইন্টিজারে রুপান্তরিত করতে পারি না যাতে ফ্লোটিং পয়েন্ট নম্বর থাকে
এটি ফ্লোটে কিভাবে রূপান্তর করে তা দেখি
প্রথমে ডেটা টাইপ ফ্লোট হতে হবে
দ্বিতীয়ত আমরা ব্যবহার করব floatপার্সফ্লোট স্ট্রিংকে প্রকৃত ফ্লোটিং পয়েন্ট নম্বরে রুপান্তরিত করতে যাতে ফ্লোটিং পয়েন্ট নম্বর থাকে আমরা ফ্লোট ক্লাসের পার্সফ্লোট মেথড ব্যবহার করছি
ফাইলটি সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে স্ট্রিং যাতে ফ্লোটিং পয়েন্ট নম্বর থাকে সফলভাবে ফ্লোটিং পয়েন্ট নম্বরে রুপান্তরিত হয়েছে
এবং এইভাবে আমরা ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট কনভার্সন করি এবং স্ট্রিংকে নম্বরে রূপান্তরিত করি
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে এক ডেটা টাইপ থেকে অন্যতে রুপান্তরিত করা শিখেছি
ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট কনভার্সন কি
এবং স্ট্রিং সংখ্যায় কিভাবে রূপান্তর করে
নির্দেশিত কাজ রূপে integerটস্ট্রিং এবং floatটস্ট্রিং সম্পর্কে পড়ুন
এবং দেখুন যে তারা কি করে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
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য httpspoken tutorialorgNMEICT Intro আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ